এখানে চার্চ আছে এখানে এ পঁচিশে ডিসেম্বর -এ বেশিরভাগই ওনারা এই সমস্ত অনুষ্ঠান করেন ওনার জন্মদিন পালন করেন ।

এই লঞ্চ এ করে এক প্রান্ত থেকে ও অন্য প্রান্তে যাওয়া যায় খুবই ভালো লাগে আ ওই দিকে ওই হাওড়ার ব্রিজ টা দেখা যাচ্ছে খুবি সুন্দর।

এখানে এইযে ছবিটি দেখা যাচ্ছে এখানে এই বিল্ডিং এ ইউনিয়ন ব্যাঙ্ক আছে। আরো বিভিন্ন রকম অন্যান্য --

এরকম ধরণের অনেক জায়গায় অনেক ব্যাঙ্ক আছে খুবই সুবিধা পাওয়া যায় খুবই ভালো।

তো এই রকম ধরণের উটপাখি আ আলিপুর চিড়িয়াখানায় আছে। ওতে এখানে গেলে এসমস্ত উটপাখি দেখা যায় খুবই ভালো।

এতে খুবই ভালো লাগছে উটপাখিটা খুবই বড় খুবই সুন্দর দেখতে।

এখানে এইযে ছবিটি দেখা যাচ্ছে রাস্তার ধারে এটা হচ্ছে--

এখানে এইযে ছবিটি দেখা যাচ্ছে এখানে ওয়াটার পার্ক আছে।

এ ভালো ভালো কোয়ালিটি খাবার দাবার পাওয়া যায় বিভিন্ন রকম অ্যা এরকম ধরণের বড় বড় রেস্টুরেন্ট অনেক জায়গায় আছে।

এই যে যার মনের মতো করে খাওয়াদাওয়ার পছন্দের খেতে পারে এ--

এ ওতে উঃ বিভিন্ন রকম কোম্পানি এর দোকান আছে এই সমস্ত রেমন্ড এর পাঞ্জাবি।

প্রত্যেকটা ফ্লোর এ বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস আছে বিভিন্ন রকম দোকান আছে খুবই ভালো এসমস্ত কোয়ালিটি ভালো পাওয়া যায় এইসব জায়য়গায় আমরাও ।

এইযে ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা বুক ষ্টল আছে এ তাজ বুক ষ্টল এটা।

এরকম ধরণের বড় বড় বুক ষ্টল থেকে বই-ই পত্র এই সমস্ত কিনলে পরে অনেকটা ছাড় পাওয়া যায়।

এদের খুবই ভালো হয় আমরা এই ধরণের আ বড় বড় দোকান থেকে যখন বই প্রয়োজন হয় বাচ্চাদের--

এখানে ছাদ ঢালাই হচ্ছে নাহলে ব্রিজ ঢালাই হচ্ছে এ-এ-এ এরকম খুবই ভালো লাগছে অনেকজন মিস্তিরি কাজ করছে।

ফুটপাথ -এ অনেক দোকান আছে ওখানে মানুষ অনেক জিনিসপত্র কেনাকাটা করছে খুবই ভালো লাগছে আর রোড -টা ফাঁকা আছে।

বাইক -এ করে অনেকেই যাচ্ছে এদের দুপাশে বাড়িঘর আছে দোকানবাজার আছে আর সামনে এই বিল্ডিং -এ অটো ।

এ- খুবই পাওয়া যায় কম দামে ভালো ভালো কুয়ালিটি খুবই।

আ খুব সুন্দর লাগছে চারপাশে সবুজ গাছপালা নদীটা আঁকাবাঁকা খুবই সুন্দর লাগছে নৌকো করে।

মাঝিরা অনেকে এপার থেকে ওপারে পৌঁছে দেয় এবং আরও এই নৌকো করে তারা জাল দিয়ে রাত্রিবেলা মাছ ধরে ।

এই এখানে ভালো ভালো ডাক্তার থাকেন ভালো চিকিৎসা হয় ওই জন্য এই রকম ধরনের নার্সিং হোম এর পয়সা বেশি লাগে কিন্তু চিকিৎসা ভালো হয়।

এসমস্ত জায়গা গুলো অনেক জায়গায় আছে এই রকম ধরণের ট্রেনিং এ ডাক্তার দের ট্রেনিং এর জায়গা।

এই যে ছবিটি এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে খ্রীষ্টান -দের চার্চ অতয়ে এখানে ওনারা--

অনেকে এখন থেকে কেনাকাটা করে অনেকে এসেছেন কেনাকাটা করতে। আমরাও মাঝেসাঝে ওখানে যাই ওখান থেকে কিছু কিনি খুবই আনন্দ লাগে।

এইযে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা ঔষধের দোকান। এই ঔষধের দোকানটা খুবই ভালো করে সাজিয়েছে।

এখানে মাছ কিনতে এসেছে অনেকেই বিভিন্ন রকমের মাছ আছে চিংড়ি মাছ আছে পার্শে মাছ আছে বাউল মাছ আছে পম্পিফারেট আছে।

এইযে ছবিটি দেখা যাচ্ছে এইখানে একটা অ্যা-আ-আ --

এরা আলিপুর চিড়িয়াখানা এসমস্ত দেখা যায় জিরাফ আরো বিভিন্ন রকম পশুপাখি আছে।